দুইটি ফুলের গাসও দেখা যাচ্চে একটি জায়গা সুন্দর করে কালো বানিয়ে সাজানো রয়েসে অনেকগুলা ফুল দিয়ে।

সাইডে একটি আলনা রাখা রয়েসে সামোনে দিয়ে একটি রাস্তা রয়েসে রাস্তার মধ্যে দিয়ে একটি অ্যাল্টো চলে যাচ্ছে।

রুমটির মইধ্যে অনেকগুলো ফুল লাগানো রয়েসে বালটির মইধ্যে।

সামনে আরও দুটি দোকান দেখা যাচ্ছে একটি দোকানের উপর বড় একটি লাইটিং করে সাইনবোর্ড লাগানো রয়েসে ডিয়ার কারান বলে।

এই সবিটিতে দেখতে পাচ্চি যে বড় একটি রাস্তা রয়েসে।

সামোনে একজন ক্রেতা দাঁড়িয়ে রয়েসেন।

এটি দেখে মনে হচ্ছে এটি একটি মসজিদ।

মাঝখানে একটি লোহার বেড়া রয়েসে মসজিদটির নীচে টাইলস লাগানো রয়েসে ।

এই সবিটিতে দেখতে পাচ্ছি যে সামনে একটি বাস রাখা রয়েছে।

বাসটির উপর লেখা রয়েসে নেটওয়ার্ক ।

এই সবিটিতে দেখা যাচ্ছে যে একটি চাটের দোকান রয়েসে।

চাটগুলা উপরে রয়েসে অনেকগুলা পেঁয়াজ আরো একটি চামচ যেটি দেখে অত্যন্ত সুন্দর লাগসে।

ড্যাক্সের উপর তাদের বইখাতাগুলা রাখা একজন মেসাব মই মসজিদের মাঝখানে বসে রয়েছেন।

দুকানের উপর বড়ো একটি সাইনবোর্ড রয়েসে সাইনবোর্ডটির মদ্যে লেখা রয়েসে প্রেস্টিজ বলে।

দোকানের সামনে একটি বাইকও রাখা রয়েছে সাইডে আরো একটি সাইকেল রয়েছে।

পিছন দিকে একটি ডাইনিং টেবিল রয়েসে টেবিলের পাশে অনেকগুলা চেয়ারও লাগানো রয়েসে।

জঙ্গলের মইধ্যে দিয়ে ছোট্ট একটি রাস্তা রয়েসে ।

দোকানটির নাম হল সারদা জুয়েলারি দোকানটির বিতর অনেক ধরনের গহেনা রয়েসে ।

উপরের দিক থেকে একটি ফ্যান লাগানো রয়েছে দুনো সাইডে দুটো ছোট ছোট পোস্টার লাগানো রয়েছে।

উপরের দিক থেকে ছোটো ছোটো লাইট আসতেসে।

রাস্তার মধ্যে দিয়ে একজন ব্যক্তি জাসছেন ওপরের দিক থেকে আর একজন আসতেছেন।

ভিতরে একটি গর রয়েছে ঘরটি দেখতে খুবই সুন্দর।

পাম্প টির চতুর্দিকে গার্ড ওয়াল করা রয়েসে সামোনে অনেকগুলা গাছপালাও দেখা যাচ্ছে।

এই ছবিটির মইধ্যে দেখতে পাচ্ছি যে একটি কম্পিউটারের দুকান রয়েসে ।

কারের সাইডে দাঁড়িয়ে রয়েসেন একজন ব্যক্তি ফটো তোলার জন্য।

সাইডের দিকে সিঁড়ি রয়েসে উঠার জন্য।

অনেকজন ব্যক্তিও রয়েছেন এই জায়গার মইধ্যে ।

এই ছবিটিতে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি ক্যামেরা স্ট্যান্ডের মইদ্যে ফিট করে দাঁড়িয়ে রয়েছেন।

সাইডের দিকে আরো অনেক শ্রমিক রয়েসেন রাস্তার মইধ্যে ।

রাস্তার মধ্যে লাল রংগের কি যেন--

এই জায়গার গাসের মইধ্যে অনেকগুলা পোস্টার লাগানো রয়েছে।

সামোনে একটি গাস রয়েছে বিল্ডিংটির বাহিরে এবং সাইডে দিকে লম্বা একটি হলুদ রঙ্গের ঘর রয়েছে।

টেবিলের ওপর এক একটি জগ রাখা রয়েসে এবং এক একটি প্লেন কার্পেট দেওয়া রয়েসে টেবিলের উপর।

সাইড -এর দিকে অনেকগুলা গড় রয়েসে যেটি দেখে অত্যন্ত সুন্দর লাগসে।